উপরের বোটটিতে কিছু ইংলিশ দিয়ে লেখা রয়েছে।

কালো রংগের দুইটা বাইক লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে।

এখানে একটা ডাক্তারের দোকান দেখতে পাচ্ছি।

দেওয়ালে একটা সাদা রঙ্গের এ_সি রয়েছে।

কয়েকজন মানুষকে নদীতে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

আমি এখানে একটা বড় দোখান দেখতে পাচ্ছি।

নিচে অনেকগুলো ছোট ছোট সবুজ রঙের ঘাস আছে।

এখানে একটা বড় সুইমিং পুল দেখতে পাচ্ছি।

এখানে একটা বড়ো নদী দেখতে পাচ্ছি।

এখানে একটা বড় হসপিটাল দেখতে পাচ্ছি।

কিছু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

নিচে অনেকগুলো ছোট ছোট সবুজ রঙের গাছ রয়েছে।